কত সুন্দর জায়গা জায়গাটা কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে ফুল পড়ে আছে সাইডে আবার মাঝে যাওয়ার আছে বসার জায়গা আছে-- কত সুন্দর বাগান--